এটি একটি মাঠের ছবি। এই ছবিটিতে দেখা যাচ্ছে এই মাঠটির মাঠটির মাঝখানে--

একটি স্টেজ নির্মাণ করা হয়েছে এবং তার ওপর বিভিন্ন প্রান্ত থেকে আসা--

এবং এই নার্সিং হোম টির চারিপাশে বিভিন্ন ধরণের উঁচু উঁচু গাছপালা রয়েছে।

রশিদপুর গ্রামীণ হসপিটাল এই হসপিটাল টি অবস্থিত দক্ষিণ দিনাজপুরে।

এটি একটি জনবহুল ব্যস্ত রাস্তার ছবি এই ছবিটিতে দেখা যাচ্ছে রাস্তাটির পাশে একটি বহুতল বাড়ি রয়েছে।

এবং এই কমপ্লেক্স টি অবস্থিত দক্ষিণ দিনাজপুরে ও ছবিটি তোলা হয়েছে ঠিক সকাল বেলার দিকে।

ব্রিজ রয়েছে এবং এই নদীটির দুই প্রান্তে ঘন জঙ্গল ও উঁচু উঁচু গাছ রয়েছে।

এটি একটি সবজির দোকানের ছবি এই দোকানে বিভিন্ন ধরণের টাটকা সবজি পাওয়া যায় যেমন বাঁধাকপি ফুলকপি।

এটি একটি দোকানের ছবি এই দোকানে সাধারণত ফোন - এর রিচার্জ ও টি. ভি. - র রিচার্জ করা হয়।

এবং এই দোকানটি অবস্থিত দক্ষিণ দিনাজপুরে।

এটি একটি রেস্টুরেন্ট এর ছবি এই রেস্টুরেন্ট এ ইন্ডিয়ান চাইনিজ মুঘলাই--

ইতালিয়ান এবং তাছাড়া বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার সুলভ মূল্যে পরিবেশন করা হয় ।

এবং এই ছবিটিতে দেখা যাচ্ছে কিছু মিস্ত্রি একত্র্রে এই বিল্ডিং টিকে নির্মাণ করছে।

রাখা - আ আছে এবং তাছাড়াও এই টেবিল - টির সামনে একটি বড় আয়না লাগানো - ও আছে - এ --